আরো ইত্যাদি রকমের মাছ বিক্রি হচ্ছে এবং এই মাছের দোকানে আমরা অনেক লোকজনের ভিড় দেখতে পাচ্ছি যারা মাছ কিনতে এসেছে।

এটি হলো একটি সবজির বাজার যেখানে অনেক রকমের সবজি বিক্রি হচ্ছে ।

হোম ডেলিভারী -ও করা হয় এবং সেই টি ফ্রী -তে করা হয়।

এখানে আমরা একটি ব্যাগ দেখতে পাচ্ছি যেটি হলো--

এ.টি.এম. দেখতে পাচ্ছি যেটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারই --

একটি বাড়ি পাশে কিছু লোকজনকে দেখতে পাচ্ছি যারা বাজি ফাটাচ্ছে ।